আর পাখি গুলোকে দেখে খুব এই সুন্দর --

দেখতে পারছি মা দুর্গার পুজো হচ্ছে ।

আশেপাশে যেখানেই দেখি শুধু চোখ যায় শুধু ধান গাছ আর ধান গাছ।

এইটা নতুন খুলেছে বলে তাকে অনে-এক ভাবে সাজানো হয়েছে ।